এখানে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি সাদা রঙের যা খুবই অপূর্ব গায়ের দৃশ্যের সৃষ্টি করেছে সম্মুখ অংশে একটি গোলাপি রঙের গেট -কে আমরা দেখতে পাচ্ছি । যার উপরে লেখা রয়েছে সুবিলিয়ার এল--

ভেতরের চেয়ার গুলো সারিবদ্ধভাবে সাজানো গোছানো অবস্থায় রয়েছে এই ছবিতে |

যার মধ্যে রয়েছে পেন ব্যাগ শ্যাম্পু চেন ইত্যাদি যে গুলিকে দেখতে খুবই সুন্দর লাগছে।